sir আসলে উম কিছু দেশ মিলে এই নামটা দিয়েছে সেই জন্য এটার নাম COVID nineteen আর এটা যেখান থেকে, origin মানে যেখান থেকে যেটা উৎপত্তি হয়েছে একটা lab থেকে একটা দেশের lab থেকে সেখান থেকে এই নামটা এসছে COVID nineteen। ও বাবা মানে আমরা জানতাম যে এরকমই হয়ে গেছে এটাকে কেউ তালে করেছিল নাকি? sir আহ খবর তো তাই বলছে উম যে এটা একটা জায়গা মানে একটা দেশ থেকে এই রোগটা ছড়িয়েছে,

sir আপনি কি জন্য phone টা করছেন? মানে call করেছেন সেটা একটু kindly জা~ বললে ভালো হয়। বলছি বলছি বলছি বলছি বাপরে বাপ আমি তো সেই জন্যই বলছি মানে আমি জানিনা সেই জন্যই তো call করেছি, আপনি কি কোথাও যাবেন আপনার কি মানে boyfriend আছে? যে আপনি!

sir আপনি বলুন আপনি আহ কি জানতে চাইছেন? হম, হ্যাঁ, বলছি মানে এই যে বললেন কেউ এটাকে করেছে ঠিক আছে? তো তার জন্য তো আমাদের ক্ষতি হচ্ছে কত মানুষ মারা গেল?

কতদিন আমরা ঘরে বসে আছি, না park গেছি, না cinema য় গেছি, না date এ গেছি, girlfriend ও রাগ করছে, breakup করে দিল lockdown এ ঠিক আছে তিন তিনবার girlfriend পটালাম, তিন তিনবার breakup হল, ঠিক আছে ভাবলাম বিয়ে করবো তো বিয়ে করলে আবার বরযাত্রী যেতে পাবো না, মানে বিয়ে করতে যেতে পারব না, আর বিয়ে করতে না গেলেও বন্ধুরা বরযাত্রী যেতে পারবে না আর বন্ধুরা যদি বরযাত্রী না যেতে পারে তাহলে আর দেবে তাই না?

আহ sir আমি আপনাকে Information দিই যেটা হচ্ছে এই COVID Nineteen যেটা একটা রোগ এটা সবার হচ্ছে না? কিন্তু এটা আমরা কি করে বুঝবো? তো সেই ক্ষেত্রে আমার শরীরে যদি কোন problem হয় সেক্ষেত্রে আমি doctor কে দেখাবো, doctorআমাকে বলে দেবে যে আমি! test করবো কিনা যদিও আমাকে test করতে বলে তো সেই test টার নাম হচ্ছে RTPCR বা swab, সেই test টা যদি আমি করি আর আমার report টা যদি positive আসে, তার মানে আমি ভেবে নেব যে আমি COVID Nineteen এ আক্রান্ত আর যদি report টা negative আসে তাহলে আমি জানবো আমি safe আছি।

আমি ওই জন্যই call করেছি, আমার না হয় কিছুদিন মনে হচ্ছে যে কি হয়েছে কে জানে মানে ইয়ে গেছিলাম, lockdown উঠলো ঠিক আছে? lockdown উঠার পর বন্ধুরা বলল চল party করে আসি তো party করতে গেছিলাম বাইরে। তারপর থেকে হালকা হালকা জ্বর তারপর আমার একটা বন্ধু বলল যে তুই নাকে তুলো ঢুকিয়ে test করেছিস? আমি বললাম না।

তো তারপর number টা দিল তো number টা দেওয়ার পর call করে তো আপনি এইসব কি বলছেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, তো আমাকে কি করতে হবে এখন? আহ sir আপনি কি কোন doctor দেখিয়েছেন? না না doctor কে জ্বর- জ্বর লাগছে doctor কেন দেখাতে যাবো? okay তো আহ sir আপনি যদি এই RTPCR এর test টা করাতে চান সেই ক্ষেত্রে আপনার যে সামনাসামনি সরকারি hospital আছে , সেখানে আপনাকে গিয়ে আপনার নামটা নথিভুক্ত করতে হবে। ও। এবং ওনারা date দেবেন যে আপনি কবে এই test টা করতে পারবেন তো সেই ক্ষেত্রে হ্যা ঠিকই বলেছেন ওনাদের কাছে test, কিছু material আছে কিছু kit আছে সেটার সাহায্যে আপনার test টা হবে নাক দিয়ে এবং গলা দিয়ে ওরা এই আমাদের যে coughটা আছে, cough টা নেবে নিয়ে তারপর test টা করবে। ও বাবা তারপর তারপর? sir তারপরে report টা আপনার forty eight hours মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে report টা আপনি পেয়ে যাবেন, পেয়ে গেলে আপনার mobile এও message আসবে, plus আপনি জানতেও পারবেন যে আপনি আহ! report positive না negative? positive না negative ও। okay okay. sir আপনি আহ যদি চান আমি আপনাকে একটা offer দিতে পারি যদি আপনি চান তো আমাদের এক্ষেত্রে তো আপনি appointment নিতে পারেন ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার number বা আপনি আপনার নাম দিয়ে আপনাকে এখানে নথিভুক্ত করতে হবে যেখান থেকে আপনি appointment নিলে আমি আপনাকে জানিয়ে দেব যে কদিনের মধ্যে আপনি আ hospital এ গেলে সেখান থেকে আপনি আপনার test টা করতে পারবেন।

না sir আপনি যদি government থেকে করান তো সেই ক্ষেত্রে তো কোনো পয়সার গল্প নেই but আপনি যদি private থেকে করাতে চান সেই ক্ষেত্রে পয়সা লাগবে। তো আমি কি করে বুঝবো যে এই যে আপনি book করছেন এটা কোথায় book হচ্ছে? sir আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি government এ করাতে চান না private এ করাতে চান? government এ তো সবসময়ই খারাপই হয় private এ!

ভুল ধারণা যে government এ খারাপ হয়, actually private এ যেটা হচ্ছে সেটাও government through দিয়েই হচ্ছে but যেহেতু পা ~ private এর একটা process আছে আর আপনি, ওখানে গিয়ে একটা ভালো জায়গায় আহ test টা করছেন তো সেই ক্ষেত্রে ওনাদের কিছু charges আছে।

ঠিক আছে? আর private hospital এ ভালো ওষুধ দিচ্ছে, তার মানে আপনি কি বলতে চাইছেন?

অনেক গরীব মানুষ আছে যারা government আহ hospital এ চিকিৎসা করিয়েই ভালো আছে এবং বেঁচে আছে। okay না TV তে দেখছি তো প্রত্যেকদিন এখন কাজকর্ম কিছু নেই, আমরা বেকার ছেলে ঠিক আছে? বাবার কাছ থেকে টাকা নিই ফুর্তি করি। তো বেকার ছেলে এতো TV তেই দিনরাত পরে থাকি, বললাম না তিন তিনটে girlfriend ছিল, madam কি বলবো? আপনার বিয়ে হয়ে গেছে? ok~ আহ okay sir আহ আপনার সঙ্গে যেটা জানতে চাই সেটা হচ্ছে আপনি কি appointment book করবেন? হ্যাঁ আরে সেই জন্যই তো কল করা বন্ধুটা বলল আমাকে যে তুই জ্বর জ্বর লাগছে।

কোথায় booking টা করবেন? আ government এর জায়গায় নাকি private এ ? private এ যে sir যদি আপনি করতে চান এখন তো seven fifty charges লাগছে। মানে আপনাকে seven fifty pay করতে হবে তবেই আমি আপনার appointment book করতে পারবো। বাপরে বাপ সাড়ে সাতশো টাকা?

আমি আমার বাবা, আমার মা, তাহলে তিন সাড়ে সাত, মানে তিন সাতে একুশ, বাইশ, বাইশশো পঞ্চাশ টাকা?

বাইশশো পঞ্চাশ টাকা লাগবে আমাকে test করতে? হ্যাঁ sir private এ এক একজনের seven fifty rupees করে লাগছে। sir, সেই জন্য তো আমি আপনাকে suggest করলাম আপনি government এও করাতে পারেন সেই ক্ষেত্রে আপনি free তে করাতে পারবেন এবং এক টাকাও আপনার খরচা হবে না।

হ্যাঁ sir report obviously ঠিকঠাক আসবে, অনেকেই তো করাচ্ছে ninety percent বেশিরভাগই সবাই। government এই করাচ্ছে আপনি করাতে পারেন এই ক্ষেত্রে আমি হয়তো assurance দিতে পারবো আপনাকে যে আহ report ঠিকঠাকই আসবে। madam একটা কথা বলবো?

আহ sir এখনো অবধি আমার সেরকম কোন symptoms মানে কোন problem হয়নি সেক্ষেত্রে আমাকে এখনো অব্দি করাতে হয়নি।

করবো আপনি করিয়ে নিন test টা। করিয় নেব তো? তা আমি pin code বলছি pin code আমার pin code বলছি ঠিক আছে?

আমার PIN code হল Seven One হ্যাঁ sir বলুন seven one

triple three

nine okay, sir এ~ এই জায়গাটা যেটা আপনার দেখাচ্ছে সেটা হচ্ছে কলকাতার উম জায়গা একটা দেখাচ্ছে।

ব্যারাকপুর দেখাচ্ছে আপনার আপনার location ব্যারাকপুর show করছে তো sir আপনার ব্যারাকপুরে nearest যে BPHC আছে সেখানে আপনি যেতে পারেন, গিয়ে ওখানে আপনি test টা করাতে পারেন। তো আহ sir booking করার জন্য আমাকে আপনার কিছু information নিতে হবে, আপনি কি information গুলো দিতে প্রস্তুত আছেন?

okay তো sir আপনি যেই number টা থেকে call করেছেন, আপনি কি সেই number টায় register করতে চান? register মানে মানে sir আপনার number এ massage যাবে, আপনার number এ

হ্যাঁ হ্যাঁ এটাই আমার number। okay আহ sir আপনি আপনারা কজন করাতে চান এই test টা? এই এইখানে আমার এখন জ্বর জ্বর লাগছে ঠিক আছে? তো মা বাবা ঠিক আছে, তো মা-বাবারও করার

যেহেতু sir আমি হ্যাঁ একটা suggestion দিই যেহেতু sir আপনারা একসাথে আছেন তিনজনই তো অ্যা তিনজনে করিয়ে নিলেই সেটা best হবে, হতেও পারে ওনাদের report positive ও আসতে পারে।

okay হ্যাঁ তিনজন তিনজন তিনজন। okay অ্যা sir ওনাদের নামগুলো একটু বলবেন? হ্যাঁ, সুনীল দাস।

আহ okay আচ্ছা আর sir আপনার নামটা?

okay আচ্ছা sir আহ next হচ্ছে আপনার কি কোনো mail ID আছে? আছে আছে mail ID অনেক আছে। আহ sir যেটা আপনি use করেন সেরকম একটা mail ID যদি দেন তাহলে report টা mail ID তেও যাবে। বলছি mail ID দিলে কিছু হবে না তো? না sir এখানে তো আপনার আহ কিচ্ছু problem হবে না, but আপনাকে আধার card এর number টা দিতে হবে ing যাতে আপনার আধার card এর সাথে link up করানো যেতে পারে। যে একটা records government এর কাছেও থাকবে আপনি করিয়েছেন test টা। ও ঠিক আছে মানে তিনটে আধার card লাগবে না একটা আধার card? sir তিনজনেরই তিনটে আধার card লাগবে। তিনজনেরই তিনটে আধার card এক minute এক minute ঠিক আছে আমি আগে mail ID ta বলি ঠিক আছে?

যেটা হলো, jr mail ID বলছি।

rojks

ad

double nine

at the rate

gmail dot com

double one double one

double five double eight

zero one zero one আচ্ছা next সুনীল দাস যিনি আছেন ওনার আধার card টা একটু যদি বলেন, আহ এক minute এক minute ওটা দেখে বলতে হবে madam এক minute,

বাবা আছে তো আমি একটু দেখে আনছি ঠিক আছে?

ma'am একটা কথা বলবো?

আ sir actually এইরকম information তো আমাদের এখানে

ও ও ঠিক আছে, বুঝে গেছি বুঝে গেছি, ঠিক আছে, ঠিক আছে আমার এটাই number ঠিক আছে যে number টা দিলাম, আপনি আমাকে রাতে call করবেন হ্যাঁ বাবারটা লিখুন।

eight seven nine eight one two two one

double three

okay thank you আর আর একজন যিনি আছেন চম্পা দাস ওনার number টা একটু আধার card এর number টা, হ্যাঁ বলছি বলছি এক minute ওটাও খুজে আনি। double five seven eight double five seven eight

zero zero zero zero

nine one nine seven, okay, thank you sir, Sir আমি কি আপনার call টা একটু hold এ রাখতে পারি? আপনার কাছে একটা message যাবে সেটা থেকে আপনি দেখতে পাবেন যে আপনার এই number টা আধার card দিয়ে link up হয়ে গেছে for booking।

হ্যাঁ hello sir,

হ্যাঁ sir, হ্যাঁ sir আপনি ওখানে দেখে নিন যে লেখা থাকে your number has been registered for your for the booking of RTPCR দিয়ে number, নামগুলো থাকবে।

হ্যাঁ হ্যাঁ এই এলো এই এলো আমাদের তিনজনের নাম আমার বাবার মার তাইতো?

আ স্যার আপনার date টা আমরা message জানিয়ে দেব, আপনার আ five পাঁচ দিনের মধ্যে আপনি massage পেয়ে যাবেন সেখান থেকে আপনি জেনে নিতে পারবেন কবে আপনাকে আ test এর জন্য আসতে হবে। Okay, আর যদি না পাই তো আবার phone করবো তো? হ্যাঁ অবশ্যই sir অবশ্যই। ঠিক ঠিক আছে ঠিক আছে, আর যদি মরে যাই সেটা আলাদা ব্যাপার।